ওর একটা ডোর রাখা আছে সাইড -এ দুটি। আর গাড়িকে মনে হয় নয়া গাড়ি। যার সাফ সুতরা করা আছে। আর সাইডে একটা উমঃ--

অপিসারের জায়গা বটে। যেখানে দুতলা বিল্ডিং আছে তারপরে গাছ আছে আর ছোটমোটো গাছ আর লোহার গ্রিল দেওয়া আছে। একটা পেইন্টিং করা আছে উপরে। তারপরে আসমান দেখা আছে বাদল।

উম রোড খালি আছে সাইড -এ ঘর আছে তারপরে একটি টাওয়ার আছে সাইড -এ দেখতে পারুন আপনি ।